এবং তার সামনে পিছনে আশেপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে।

এবং এই কারখানার এক পাশে।

এবং তার পর কিছু --

কিছু পাহাড় দেখা যাচ্ছে এবং এ--

এটিও খুবই ভালো করে বোঝা যাচ্ছে যে ছবিটা তোলা দিনের বেলা ।

বাড়ি এবং তার সামনে একটি খোলা জমি ও আছে।

এই ছবিটিতে আমরা একটা জলাশয় দেখতে পারছি এবং জলাশয়ের ওপারে।

এবং এক পশে একটা বাড়ির এক অংশও দেখতে পাচ্ছি --

আরো বাড়ি এবং গাছ পালা দেখতে পারছি ।

এক একটি দূর্গা পূজো হতে দেখতে পার--

বই এর দোকানের রাক - এ রাক - এ অনকে বই রাখা আছে এবং --

ভরে আছে এবং দূরে গাছ পালাও দেখা যাচ্ছে।